তারপরেও অনেক বাচ্চা অনেক calss এর পড়া পড়াশোনা continue করতে পারছে না pressure সব দিক দিয়েই হয়ে যাচ্ছে না? আর এখন competition হয়ে গেছে মানে পড়ার সাথে সাথে আরো activity এত দিয়ে ফেলেছে একসাথে যে বাচ্চারা কি থেকে কি নেবে তারা তোমার confused হয়ে যায়

আর এসব জায়গাগুলোতেও অর্থনীতি তোমার মানে যে কোন জায়গায় গেলেই পয়সা তো একটা ব্যাপার থাকবে

অনেক মানুষের কত জায়গার ঘোরার শখ থাকে তো সেই জায়গাগুলো মানে tourism ক্ষেত্রেও এত মানে সব জায়গায় price এত বেড়ে গেছে rate high হয়ে গেছে যে মানুষ এই ঘোরার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 হ্যাঁ আমরা একটা সময় মানে বেশ কয়েক বছর আগে

তো তার ঠিক দু তিন দুই তিন বছর পরেই যখন আমরা আবার যাওয়ার plane করলাম সিকিমের দিকে তখন সেটা পার হেড হয়ে গেল নয়হাজার টাকা করে তার মানেই ভাবো? মানে almost double almost double এবার মানুষ হতো ওতোটা effort করতে পারছে না যার জন্য ঘোরাও হচ্ছে না একদম যার জন্য tourism department ও খুব মার খাচ্ছে এবার মানুষের অর্থ থাকবে তবে না কোন ব্যবসা ব্যবসায় ব্যবসাদার দের ব্যবসা ভালোভাবে চলবে লোকের কাছে টাকাই নেই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

তো তাদেরও হাত-পা বাঁধা তারা সে অনুযায়ী বলছে বা আমাদের অর্থনীতি এমন অবস্থা যে আমরা যেতে পারছি না একদম গাড়ি ভাড়া অনেক বেড়ে গেছে আর এখন মানুষের একটা স্বভাব হয়েছে আরো যে কোন পছন্দের জিনিস বা জিনিস পছন্দ হলো mobile বা TV বা scooty বা গাড়ি সে সেটা loan এ কিনে নিল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 তাকে যে কত interest ও দিতে হচ্ছে তখন সে মানে কেনার বছরে যেহেতু তখন কিনতেই হবে এমন ব্যাপার তখন তারা খেয়াল করে না একদমই না আর এখন প্রতিটা জিনিসেই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

তারপর যখন EMI কাটে তখন মানে কয়েক মাস দেওয়ার পর ভাবে ভাববে যে আর কিভাবে দিব আর চলছে না টানতে পারছি না

এমনিতেই খারাপ হবে

নানা রকম দেখবে offer দিচ্ছে নেওয়ার সময় কোন কিছু টাকা দিতে হবে না phone এ তেই এই ধরো এই occasion পনেরো জানুয়ারি এই তোমার পনেরোই আগস্ট বা ছাব্বিশ শে জানুয়ারি এই সব গুলো purpose যেগুলো তখনই দেখবি খবরের কাগজে বড় বড় heading থাকে কোনো রকম zero down payment কোনো কিছু দিতে হবে না নেওয়ার সময় তো সবাই মানে যারা আছে লোভে পড়ে হা ঠিক দরকার আছে চলো যে কোন জিনিস phone বলো ঘরের তোমার electric যে কোন জিনিস বলো গিয়ে একটা fridge বা একটা বড় TV নিয়ে চলে এলো তারপর যখন তার মানে একটু মাইনা বাধা আছে মাস গেলে এত টাকা পায় সে একটা offer চলছে নিয়ে চলে এলো তারপরে মাস থেকে যখন EMI চালু হল তখনই যখন দেখলো মায়নায় শর্ট পড়ছে তখন বুঝতে

একদমই তাই একদমই তাই

মানে আগে normal ডাকাতি চুরি হতো এখন দেখছি সামান্য ছেসরা চোরদের মনে কর ওই থালাবাসন নিচ্ছে ঠাকুরের মূর্তি মানে কোন পর্যায়ে চলে গেছে আজকাল মানে ঠাকুরের গয়না এসব ও চুরি হচ্ছে

মানে অর্থনীতি আমাদের আজকে কোথায় গিয়ে দাঁড়িয়েছে যে মানুষ এমন জিনিস করতে বাধ্য হচ্ছে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 আগে যেরকম চুরি ডাকাতি সে দেখা যেত না এখন তুমি প্রতিটা পাড়ায় ঘরে ঘরে বা প্রতিটা জায়গায় শুনবে কিছু না কিছু আজকে চুরি হয়েছে কাল অমুক জায়গায় চোর এসছিল কালকে অমুকের গাড়ি চুরি হয়ে গেছে সাইকেল চুরি হয়ে গেছে তাই হচ্ছে আমাদের পাড়াতেই প্রায় হচ্ছে আমাদের এখানেই তো কিছুদিন আগে ধরো এক মাস আগে পরপর অটো চুরি হচ্ছিল মানে অটো তো পুরো লক থাকে অটো এমনি ভারি গাড়ি চুরি করে নিয়ে যায় কি করে? তাহলেই ভাবো মানে মানুষ কতটা financially বিপর্যস্ত হলে তখন এত চুরির সংখ্যা বেড়ে যায় আর সব দেখি একসাথে মিশে আছে তারা শিক্ষা নিতে পারছে না কোন ভাল কাজও পাচ্ছে না কোন ভালো কাজ না পেলে নিজে চাহিদা তো ও পূরণ করতে হবে

সারাদিন চলে গেলেও অন্তত খেতে তো হবে থাকতে তো তার জালায় মানুষ চুরি-চামারি করছে তাই না? জিনিসগুলো ঠিক না আর যেখানে আমাদের যে মানে আমরা যেখানে থাকি তাতে মানে বেশিরভাগ মানুষেরই রোগবালাই এসব লেগে আছে সে ক্ষেত্রে সেই জায়গায় ডাক্তারের fees বেড়ে গেছে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

ওষুধের দামও তো বেড়ে গেছে আর দেবে কি করে? কোথা থেকে দেবে? সবকিছুর দামি বেড়ে গেছে এদিকে যাদের পয়সা আছে ধর ওই সামান্য ওইযে health insurance হয় করাচ্ছে ঠিক আছে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 ঠিক আছে? একটা সময় গিয়ে মানুষের চিকিৎসার অভাবে মানুষের প্রাণও যাচ্ছে

আর health insurance এর আহ থেকেও আমার মনে হয় যে health insurance ওষুধ তো পাওয়া যায় না কিছু কিছু জীবন দায়ী ওষুধ দরকারি খুব দরকারী যেগুলো মানুষের প্রত্যেকটা মানুষের দরকার হতে পারে খুব serious রোগের ওষুধ সেগুলোর দামটা অন্তত কম রাখা বা control এ রাখা উচিত সেগুলোর উপর সরকার থেকে কিছু extra discount facility রাখা উচিত যাতে সবাই সেটা সরকারি hospital এই যাও না তুমি সামান্য সরকারি hospital এ গেলেই দেখবে যে মানে ওদের এই যে super specialist সব করেছে ঠিক আছে সাধারণ যারা মানে আর্থিক অবস্থা যাদের খুব খারাপ তাদের জন্য free তে সবকিছু হয় গেলে পরেই দেখবে বলবে তাদের machine খারাপ বা machine কাজ করছে না পাশের কোন pathology lab এর সাথে পুরো tie up করা থাকে বলবে সেখানে চলে যাও আমাদের hospital এর card দেখালে discount এ পাবে ওই পাঁচশো টাকার টা তিনশো টাকা কি দুইশো টাকায় করে দিবে সেই তো টাকা যাচ্ছে সেখানে সাধারণ মানুষ টাকা পাবে কোথায়? তারা তো বিনা পয়সায় করাতেই যাচ্ছে সামান্য hospital এ blood test করাতে গেলেই সবকিছু free নয় কিছু কিছু জিনিসের জন্য টাকা নেয়

মানুষের রোজকার life এ লাগে কিছু কিছু মানুষের এমন রোগ আছে যে সপ্তাহে সপ্তাহে blood test করতে হয় তো তাদের blood test ও pathology এত খরচা বাড়িয়ে দিয়েছে সামান্য blood test করতে হাজার দুই হাজার তিন হাজার bill হয়ে যাচ্ছে মানে সবদিক দিয়ে এত সবকিছুর দাম বেড়ে বসে আছে মানে যে কোনো সাধারণ মানুষ খুব অসহায় হয়ে বসে আছে আজকের দিনে দাঁড়িয়ে তার মধ্যে চাকরির বাজার খুবই খারাপ

সরকারি চাকরি কয়টা মানুষ পায়? আজকে কতদিন ধরে কত মানুষ পরীক্ষা দিচ্ছে সরকারি চাকরি কোথায়?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 মানে ছোট ছিল তখন মানুষের মাইনে কত কম ছিল দশ টাকা বা এক টাকা নিয়ে বের হলে কত কিছু কেনা যেত এখন সেখানে একশ টাকা বা হাজার টাকা নিয়ে বের হলেও সেটা কম পড়ে যায় সেটা শেষ হয়ে যায় চোখের পলকে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 আজকাল আমরা পঞ্চাশ পয়সা এক টাকার নোট একটাকা coin দেখতেই পাই না এক টাকার ছোট coin চলে না বুঝতে পারছ

এই সরকার যে বলছে চলবে চলবে কিন্তু maximum যদি লোকাল উম এ নিতে চায় না

তখন তুমি তো এক টাকার জন্য তুমি এখন যুদ্ধ এখানে ওখানে যাবে? সেতো যাবে না

আজকেই নোট বন্দীর সময় যখন ওই দুহাজার টাকার নোট বন্দী হয়ে তখন অর্থনীতিতে কতটা প্রভাব পড়েছিল বলতো আমাকে

মানে যারা বোঝে না bank এ টাকা রাখতে পারে না বা লেনদেন করতে পারেনা তাদের কত টাকা নষ্ট হয়েছে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

যাই হোক, অনেক ভালো লাগলো তোমার সাথে কথা বলে তোমার সাথে financial ব্যাপার নিয়ে কিছু জানতে পারলাম অনেক কিছু শিখতে পারলাম অনেক information পেলাম আশা করি, তোমার খুব ভালো লেগেছে

কোনরকম কোন অসুবিধা বা কিছু জানার থাকলে অবশ্যই phone করে নিও ভালো থেকো হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই তোমরা যদি কোন দরকার থাকে জানতে তুমি phone করো আমি তোমাকে বলে দেব

আর financial ব্যাপার নিয়ে অন্য সময় কখনও আলোচনা হবে আবার হয়তো বা কখনো দেখা হবে তখন আলোচনা হবে

হুম কি রে দিভাই, কেমন আছিস? এই তো ভালো আছি। অনেক দিন পরেই তো কথা হলো। হ্যাঁ রে, অনেকদিন হলো কথা হয় না। কি করছিস এখন তালে? এই তো চলছে সব পড়াশুনা। এই তো সামনে দিদির বিয়ে গেলো, তুই তো আর এলি না। হ্যাঁ হ্যাঁ, আমি আর কি আসবো বল, আমি তো একটু busy ছিলাম কদিন ধরে। আমারও তো এইদিকে পরীক্ষা দিয়ে ছিলো।

আরে এই দেখ না, একুশ তারিখ থেকে শুরু হয়ে ছিলো, সেই টেনে মাসের এক তারিখ অবধি। ও বাবা, এই তো অনেক দিন। আমরা দিদির বিয়েতে খুব মজা করলাম আর কি! তোকে মিস করছিলাম। এই কি আর বলবো বল তোকে।

হ্যাঁ, সে তো অবশ্যই আরও ভালো। আমিও তো ভাবছিলাম কতো মজা হবে, অনেকদিন পর এরকম বাড়িতে একটা এতো বড় বিয়ে, কত সবাই মিলে খুব আনন্দ করেছে, এক সাথে তত্ব সাজানো, এক সাথে গায়ে হলুদ, এক সাথে কতো কিছু করা, কি কি করলি, তার পর বল? এই তো আগের দিন তো তোর ওই গঙ্গা নিমন্ত্রন না কি বলে, সেই সব করলো হ্যাঁ, হ্যাঁ। এবারে তার পরে হচ্ছে, পরের দিন বিয়ে হলো, হ্যাঁ, বিয়ের সকাল বেলা তো তোর গায়ে হলুদ, তার পরে তার আগের দিন আবার ইয়ে ছিলো। তোর বল, ওই যে আইবুড়ো ভাত ছিলো, সেইখানে অনেক জন লোক নিমন্ত্রিত ছিলো। আবার খুব ভালো খাওয়া দাওয়া হয়েছে, রান্না গুলো খুব ভালো হয়েছে, হ্যাঁ। আর পরের দিন তো গায়ে হলুদ, তার আগে দধিমঙ্গল ছিলো।

ছবিগুলো তো হ্যাঁ, ছবিগুলো দেখলাম facebook এ দেখলাম, whatsapp এ। তারপর বল কি কি, জামা কাপড় কিনলি নতুন নতুন? জামা কাপড় তো লেহেঙ্গা কেনা হয়েছে , হ্যাঁ, চুড়িদার কেনা হয়েছে। শাড়ি কিনেছি। এই আর কি। সেই হিসেবে মাও কিনেছে শাড়ি টারি, বাবাও কিনেছে পাঞ্জাবি ধুতি। হম জামা কাপড় সব। তোদের জন্য জামা কাপড় কেনা হয়েছিলো তত্বে। আমি তো গেলে কতো কিছু আমি ভেবে রেখেছিলাম, এই করবো, সেই করবো, কিছুই তো করা হলো না। এই পরীক্ষাটা এমন সময় পড়ে গেলো, কি আর করবো। মানে, স্কুল থেকে তো মানে ছুটিই পাওয়া যায় না। হ্যাঁ, সেইটাই আর কি করবি। পরের বার যার বিয়ে হবে সেই যার বিয়েতেই আসবি। আমরা খুব ভালো নাচ গান করেছি, সুন্দর সুন্দর গান হয়েছে, হ্যাঁ ভালো নাচ গান হয়েছে। হ্যাঁ ওইসব, হ্যাঁ সঙ্গীত বাজিয়ে যেই সমস্ত হয়, সেই গুলো আর কি। হ্যাঁ লোকে,

পরে তো গায়ে হলুদের পরে, গায়ে হলুদের আগে তত্ব এসেছিলো, ছেলের বাড়ি থেকে। হ্যাঁ সেখানে প্রচুর আহ তত্ব টত্ব, সোনি তত্ব পাঠিয়েছে সবার জন্য। তোদের জন্যও পাঠিয়েছে। তোরা আসলে তোদেরকে দেওয়া হবে আর কি। হম তার পরে আর কি খাওয়া দাওয়া খূব ভালো হলো। দারুন খাওয়া দাওয়া হয়েছে। হম দারুন মানে দারুণই খাওয়া দাওয়া হয়েছে। উম মাছ, মাংস, পাঠার মাংস সবই ছিলো। হ্যাঁ মিষ্টি , মিষ্টি সব নতুন নতুন মিষ্টি, হ্যাঁ আর এই সব আর কি ছিলো। অনেক দিন ধরেই, প্রায় তিন দিন ধরেই পুরো টানা খাওয়া দাওয়া চলেছে সব কিছু , বল? বাড়ির লোকেদের জন্য তো চার পাঁচ দিনও ছিলো আরকি। তার পরে যে দিনকে বিয়ে হলো, সেদিন কে সেদিন কে অনেক রাত্রি বেলা লগ্ন ছিলো তো, এ বারে তাই জন্য ছেলের বাড়ির লোকেরা এসছে। এসে তার পরে এর তোর খেয়ে দেয়ে চলে গেছে। তখনও ওরা বিয়ে complete করে দেখতে উঠতে পারেনি। শুধু ছেলের বন্ধুরা সবাই ছিলো বাসরের জন্য আর কি। হ্যাঁ, তার পরে বিয়ে হলো রাত্রি নটায়ে লগ্ন ছিলো, নটার কি দশটা এরকমই লগ্ন ছিলো। হ্যাঁ, তার বিয়ে হলো ভালো বিয়ে। হ্যাঁ, আর বিয়ের সময়, সেই মেয়েরা কাঁদে, এই সব ইয়ে করলে। আর দিদি তো খালি হেসেই মরে যাচ্ছে আর কি। ও! তার পর বল তার পর ওই নাচ গান করিসনি? তার পর ওই যে দোর ধরে ছিলি, দোর ধরে পয়সা চায় যে?

সে তার মানে এক এক জন কে পাঁচ হাজার?

হম তার পরে সবাই কে বিলিয়ে দিয়েছি আর কি, সেই ভাবে, সবার ভাগ্যেই হ্যাঁ? কুড়ি হাজার মানে তো অনেক?

হ্যাঁ তোর জন্য তো সব রাখাই রয়েছে। হ্যাঁ দিদির বিয়ের টাকা তো সব তোর জন্যেও রাখা রয়েছে। তুই আসলে, সবাই মিলে এক বার বনভোজনে যাবো ঠিকাছে, এই টাকা গুলো দিয়ে। দিতেই হবে, আর টাকা গুলো তোদের জামা কাপড় রয়েছে। হ্যাঁ, তো সমস্ত, কাকু, সোনা মার, হ্যা বোনের সবার আহ জামা কাপড় গুলো রয়েছে যে গুলো তত্বে পাঠিয়েছে। হ্যাঁ plus টাকা রয়েছে এবং কি টাকা রয়েছে তোদের, হম তোরা বোনের, হ্যাঁ তারপর অনেক ছবি তুলেছি, সেই ছবি গুলো কে, ছাপানো হয়েছে। পাঠিয়ে দিয়েছে বাড়িতে, অনেক সুন্দর সুন্দর,

ওই ছবির যে বই তৈরি হয়, বই করেছিস সবাই মিলে? হ্যাঁ, বই তো করেছে ওরা। সেই দিদির না এখন নতুন নতুন ভাবে সেই উম ছবি তোলা হয়, সেই রকম ছবি আহ দিয়ে করে তুলেছে, সেই বইয়ের মতন। উম সুন্দর pic সুন্দর পাতা গুলো রয়েছে, সবই সুন্দর, খূব ভালোই হয়েছে। খুবই তালে খূবই সুন্দর বিষয়। বিষয়টা হচ্ছে তালে আমরা যখন যাবো, তখন গিয়েই সব ছবি গুলো দেখবো। হ্যাঁ একশবার, সবই কাছেই রয়েছে। বাড়িতে ই রয়েছে। দিদিকে বললে, দিদিও শ্বশুর বাড়ি থেকে এনে দিতে পারবে। তারপর দিদির শ্বশুর বাড়ির সব ছবি গুলো আছে, সেইগুলো দিতে হবে। কেন তোর ইয়ে করেনি, ওই আহ দিদি যখন শ্বশুর বাড়ি চলে যাচ্ছিল, তখন দিদি কান্নাকাটি করেনি? এমনিতে লোকেরা খুব কান্নাকাটি করে, তাই ভাবছিলাম। ও তো হেসেই মরে যাচ্ছে, হ্যাঁ। কান্নাকাটি আর করবে, হ্যাঁ, হেসেই মরে যাচ্ছে, আর কান্নাকাটি করবে কি! হেসেই মরে যাচ্ছে।

সেই করছে, বিয়ের সময়ে তো খেয়েই নিয়েছে সব, খাওয়া দাওয়া। ওই ইয়ে থাকতে হয়, উপোষ থাকতে হয়। খেয়ে নিয়েছে বল? হ্যাঁ, খেয়ে নিয়ে ও দারুন এত ভালো ভালো রান্না হয়েছে, সব খাবে না তাই খেয়ে নিয়েছে। তারপর বিকেলে মাঝখানে মাঝখানে আমারদেরকে বলেছে, চা পানীয় যা সমস্ত রয়েছে। এই সমস্ত ফলের রস ঠস এ সব রয়েছে, সে সব দিয়েছে। হ্যাঁ এই সব আর কি, বিয়েতে কি কি ইয়েতে ছিলো, তোর সূচীতে ছিলো, রাত্রিরের খাবার? রাত্রের খাবারের সূচীতে ছিল হচ্ছে আহ ইয়ে পরোটা, পেটাই পরোটা, চানা মসলা, উম কিমা দিয়ে হম পাঠার মাংসের কিমা দিয়ে। হম তারপরে হচ্ছে বিরিয়ানি ছিলো, আহ পোলাও ছিলো, মটন কষা ছিলো, উম চিকেন ছিলো, চিকেন এর আবার ইয়েও ছিল, পোড়ানো মাংস, পোড়ানো চিকেনও। পোড়ানো মুরগির মাংসও ছিলো। ওই জিনিসটা আমি খুবই ভালো খাই, আমি যদি থাকতাম, তালে আমিও খেতে পারতাম বল? হ্যাঁ হ্যাঁ তোদের কথা তো সবার কথায় মনে করানো হচ্ছিলো যে, উম কি করে তোরা থাকলে ভালো হতো। আবার মিষ্টি গুলো খুব ভালো ছিলো। উম মিষ্টি গুলো খূবই সুন্দর ছিলো। হ্যাঁ, চাটনি ছিলো, তার পরে হচ্ছে রসগোল্লা, পান, ice cream টা খুব ভালো ছিলো।

এই তো, এখানে শুনতে পাচ্ছিস ঠিক ঠাক। হ্যাঁ এবার পুরো ঠিক শুনতে পাচ্ছি।

পরের দিন তো দিদি চলে গেল, হ্যাঁ, দিদি চলে যাওয়ার পরে উম তার পরে তো বললো আমি কান্নাকাটির কোন ব্যাপারই নেই ওর, উম গাড়ি এসেছিল, ভালো গাড়ি। ইয়ে mercedes এসেছিলো, নিতে।

বলছি কি কি গয়না দিয়েছিলো?

চারটে necklace, আংটি, বালা, তারপর হয়েছে চূড়, মানতাসা, এই সব আর শাখাপলা নোয়া এই সব তো দেবেই। আর হচ্ছে কোমর বিছে ছিলো, কোমরবিছে, তারপরে হচ্ছে টিকলি, এই গুলো সোনার না এই গুলো হচ্ছে, হ্যাঁ, আর এই সাথে এর সবই দিয়েছিল হ্যাঁ হ্যাঁ হ্যাঁ জলপড়া সোনা, কানের দুল খুব ভালো ছিলো, কানের দুলটার মধ্যে আবার এরকম মানে বউ হিসেবে লেখা ছিলো আর কি। খুব সুন্দর ছিলো গয়না গুলো। খুব ভাল সব বড় বড় দোকান থেকে কেনা হয়ে ছিলো। আমরাই সব পছন্দ করে কিনেছি। কিছু দিদি উম engage মানে, যে বন্ধন যে আংটিটা সেইটা খুব সুন্দর হয়ে ছিলো। বাহ, তাহলে সব বেশ ব্যাপার। হ্যাঁ হ্যাঁ, তার পরের দিন তো আবার বৌভাতে আমাদেরকে উম ওখানে যেতে হয়ে ছিলো।

গাড়িতে হ্যাঁ, তা সেই দিনে খুব ভালো লাগছিলো, লেহেঙ্গা পরে ছিলো তো, খুব ভালো লাগছিলো। এখনকার যেমন নতুন নতুন সাজগোঁজ হয়, সেই রকম সাজিয়ে ছিলো, লোক এসেছিলো লোক এসেছিলো দোকান, মানে যেই সব জায়গা থেকে সাজায়, সেইখান থেকে। খুব সুন্দর ব্যাপার। মানে এখন তো এখন কতো কিছু নতুন নতুন হচ্ছে, এখন কতো নতুন নতুন অনুষ্ঠান এসেছে, বিয়ে পাঁচ ছ দিন ছাড়া বিয়েই হয়ে না, চার দিন, এখন কতো লোকের আর সবই তারকারা সিনেমার আহ তারকারা সব বিয়ে করছে এক এক জন, তাদেরটা দেখে দেখে সবাই করছে।